এখানে অনেকগুলো মানুষকে দেখা যাচ্ছে।

এখানে অনেকগুলো চেয়ারও দেখা যাচ্ছে।

এখানে একটি জিমসেন্টার দেখা যাচ্ছে।

একানে কয়েকটি কাপড়ের দোকান দেখা যাচ্ছে।

এখানে কয়েকজন মানুষকে দেখা যাচ্ছে।

এখানে একটি বিল্ডিং দেখা যাচ্ছে।

একানে লাল রঙেরও মিষ্টি দেখা যাচ্ছে।

একানে দুকানের সাইন বোর্ড লেখা দেখা যাচ্ছে।

এখানে আরেকটি দোকানে দুকান দ কাঠের তরিদার দেখা যাচ্ছে।

এখানে অনেকগুলো ছোটো মেয়েদের দেখা যাচ্ছে।

এখানে কয়েকটি গোদরেজ দেখা যাচ্ছে।

এখানে একদম নীচে বিছানো অনেকগুলো টাইলস দেখা যাচ্ছে।

এখানে দুইটি চেয়ার দেখা যাচ্ছে এখানে একটি সাদা লাইট জ্বলিতে দেখা যাচ্ছে।

এখানে একটি বিল্ডিং দেখা যাচ্ছে।

এখানে লোহার গ্রিলও দেখা যাচ্ছে।

এখানে কয়েকটি চেয়ার দেখা যাচ্ছে।

এখানে একটি আকাশও দেখা যাচ্চে।

একানে সেলফ বা কয়েকটি সেলফও দেখা যাচ্চে।

এখানে একটি পুরোনো মন্দির দেখা যাচ্ছে।

একানে কয়েকটি বস্তাও দেখা যাচ্ছে।

একানে লোহার একটি গেটও দেখা যাচ্ছে।

এখানে দোকানের সামনে অনেকগুলো সাইনবোর্ডও লেখা দেখা যাচ্ছে।

এখানে একটি আকাশ ও দেকা যাচ্ছে।

সেলফের মইধ্যে কয়েকটি ই ইয়ার ফোনের প্যাকেটও দেখা যাচ্ছে।

এই শেল্ফের মধ্যে কয়েকটি মোবাইলের প্যাকেট দেখা যাচ্ছে।

অনেক টেবিলের মদ্যে অনেকগুলো বইও দেখা যাচচে।

এখানে সাদা লাইট জ্বলিতেসে দেখা যাচ্ছে।